আগে ওই শালার বাঘ চিতাকে ব্যপারটা ভালো করে হৃদয়ঙ্গম করা~ আর পর মাত্র ক্যনেস্তারা না ব্যঘ্র বিচরণ সম্ভব কিনা! কম্পিত কণ্ঠে এই প্রশ্ন আপনি উথাপন করবার আগে গাড়োয়ান আপনাকে আশ্বস্ত করবার জন্য আহ জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র এবং নিতান্ত ক্ষধা~ ক্ষুধার্ত নাহলে এই ক্যনেস্তারা তফাৎ রাখবার পক্ষে যথেষ্ঠ। মহানগরী থেকে মাত্র তিরিশ মাইল দূরে ব্যঘ্র সংকুল এই স্থানে অস্তিত্ব কি করে সম্ভব? আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটি মাঠ পার হয়ে যাবে। আকাশে তখন কৃষ্ণপক্ষের ক্ষয়িত বিলম্বিত উম চাঁদ বোধহয় এই বোধহয় উঠে এসেছে। তারই স্মিত আলোয় আবছা বিশাল মৌন শব্দহরি গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। প্রাচীন অট্টালিকার যেসব ধ্বংসাবশেষ কোথাও একটা থাম, কোথাও একটা দেউরির পিলার, কোথাও কোন মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। ঐ অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে এ কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতে কোন কুজ্ঝটিকাচ্ছন্ন ইতিলোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। রাত তখন কত আপনি জানেন না। কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না। নিবিড় অনাদি অন~ অনন্ত স্তব্ধতা সবকিছু মগ্ন হয়ে আছে। জাদুঘরের নানা প্রাণিদেহ আরকের মধ্যে যেমন থাকে। দুই তিনবার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। পাগুলো নানা স্থান থেকে কোনরকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নাম দিন। একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরে আপনাদের অভ্যর্থনা করছে। বুঝতে পারবেন সেটা কুকুরের কানাকষার গন্ধ। উম অদ্ভুত ছোট চাঁদের আলোয় কেমন অস্থির। নাকি ক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে, তারই পাশে উম উম বেশ বিশাল আয়তনের ভিন্ন অট্টালিকার ভাঙা ছাদ, ধ্বসে পড়া দেয়াল ও চক্ষুহীন কোটরের মত পাল্লাহীন জানালা নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দার্ঘ মত দাঁড়িয়ে আছে। এই ধবংসাবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরের আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। কোথা থেকে গাড়োয়ান একটি ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে। সেই সঙ্গে এক~ এক

হয়ত কেউ আগে কখনো পরিস্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে। ঘরের অধিক আটটা যে তাতে ক্ষুদ~ ক্ষুব্ধ উম অস্পষ্ট ভ্যাপসা গন্ধে তার প্রমাণ পাবেন। সামান্য চলাফেরায় ছাদ ও দেয়াল থেকে ভিন্ন পলেস্তারাকে পুরুষ্ট আত্মার অভিশাপের মত থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে। দু তিনটি চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। চেনাকোটা আবিস্কারের জন্য আপনারা দুটি বন্ধুর একজন প্রাণরসিক অপরজনের নিদ্রাবিলাসী। কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। ঘরে পৌঁছে মেঝের উপরে কোনরকমে শতরঞ্জির আবরণ পড়ছে না। করতে একজন উম তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকা ধ্বনি করে~ করতে~ করবেন এমন। অপরজন পানপাত্রে নিজেকে নিমজ্জিৎ করে দেবেন। রাত বাড়বে। ভাঙা লণ্ঠনের কাঁচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিস্মা লিপ্ত হম হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। সে কোন রহস্যময় বেতার সংকেতে খবর পেয়েছে। এ অঞ্চলে সমস্ত সম~ সমর্থ উম সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে ও তাদের সঙ্গে সীমিত সংযোগ স্থাপন করতে আসবেন। আপনি বিচক্ষণ হলে দেয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন উম তারা মশাদের মধ্যে সবচেয়ে বড়। কুলি ম্যালেরিয়া অদ্বিতীয় বাহন অন্যান অ্যানোফিলিস। আপনার দুই বন্ধু তখন উম তখনো দুই কারণে ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করিয়া উঠে দাঁড়াবেন। তারপর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে উপরে ছাদে উঠবার চেষ্টা করবেন। প্রতিমূহুর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে। উম ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করবার চেষ্টা করবে। তবুও কোন দুর্বার আর আকর্ষণে উম আহ সমস্ত আগ্রহ করে আপনি উম উপরে না উঠে পারবেন না। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে ওড়িশ্যা ভিন্ন ধূলিসাৎ হয়েছে।

সোনার কাঠি রুপার হম কাঠি নিয়ে~ পাশে নিয়ে যুগান্তরের ভিন্ন গাঢ় তন্দ্রায় অচেতন। তা যেন আপনি টের উম পাবেন সে মুহূর্তে। অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটি ভগ্নস্তূপ বলে যা মনে উম হয়েছিল তারই একটি জানালায় একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে। সে আলোর রেখা আড়াল করলে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে। যদি মৃত্যু উম সে রাত্রিতে যেন এ বাতা~ বাতায়ন বোধ বুঝেনি কেন যে তার চোখে ঘুম নেই। আপনি ভাববার চেষ্টা করবেন কিন্তু বুঝতে পারবেন না। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম। উম বাতায়ন থেকে খুব খারাপ করে গিয়েছে, আলোর ক্ষীণ রেখা গিয়েছে নিচে। মনে হবে এই ধ্বংসপুরির অটল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবাণুর জগতে জেগে উঠে আবার মিলিয়ে গিয়েছে। আপনি আবার সন্তপর্ণে নিচে নেমে আসবেন এবং তখন একসময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দৃশ্য সকাল হয় পাখির কলরবে চারিদিকে ভরে যায়। আপনার আসল উদ্দ্যেশ্য আপনি নিশ্চয়ই বিক্ষিপ্ত হবেন না। এই এক সময়ে পুরুষ প্রথার আয়োজন নিয়ে মস্ত উম আরাধনার তার জন্য শেওলা ঢাক~ ঢাকা ভাঙ্গা ঘাটের একটি ধারে বসে গুড়িটানা সবুজ জলের মধ্যে যথোচিত বড়শি নামিয়ে দেবেন। বেলা বাড়বে। ওপারে ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে মাছ~ চারটি মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস কর বার জন্য বাতাসে রঙের ঝিলিক বিলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দূর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রুপ করবে।

পাড় হয়ে ওধারে গিয়ে উঠবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে উম পাতলা কাঁচের মত পাখা নেড়ে আপনার টাক মাথার উপর বসবার চেষ্টা করবে ও থেকে থেকে উদাস

ঘাড় ফিরিয়ে দেখবেন আপনি পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের কানা ঢেউ দিয়ে উম সরিয়ে জল ভরছে। মুখে চোখে কৌতূহল আছে কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নিয়ে। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে। আপনার ফাতনা লক্ষ্য করবে। আপনার তারপর বার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নিবে। মেয়েটির কোন বয়সের আপনি বুঝতে~ বয়সটা আপনি বুঝতে পারবেন না। তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে আহ জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পাড় হয়ে এসেছে।

উম চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন? টান দিন। সে কণ্ঠ এমন শান~ এমন শান্ত, মধুর ও গাম্ভীর্য যে যেভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেও অস্বাভাবিক ঠেকবে না। শুধু উম আকস্মিক চমকের দরুণ বিহ্বল হল হয়ে উম ছিপে টান দিচ্ছে। আপনি ভুলে যাবেন, তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পরে ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই। একটু অপ্রস্তুতভাবে মেয়েটির দিকে উম আপনাকে এবার তাকাতে হবে। সে মুখ ফিরিয়ে উম শান্ত পদে উম ঘাট ছেড়ে চলে যাবে। কিন্তু মনে হবে মুখ ফেরাবার প্রকৃত মনে হচ্ছে একটু যেন দীপ্ত হাসির আভাস শান্ত এবং করুণ চলে গিয়েছে। পুকুরের ঘাটে নির্জনতা আর ভঙ্গ হবে না। তারপর ওপারের উম মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিস্ফল চেষ্টা উম ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে। এব উম মাছেরা আপনার উম শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়ে উম বোধহয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না। আমি আগের ঘটনাটা আমি আপনার কাছে আহ অবাস্তব বলে মনে হবে এই জনহীন ভূমে দেখে। সত্যি ওইরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না। এহেন সময়ে হতাশ হয়ে আপনাকে উম সাজসরঞ্জাম নিয়ে আপনাকে উঠে পড়তে হবে। ফিরে গিয়ে হয়ত দেখবেন আপনার মৎস্য পিতার নৈপুণ্য বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে উম এ কাহিনি কোথায় তারা শুনল জিজ্ঞাসা করে হয়ত আপনার প্রাণরসিক বন্ধুর কাছে শুনবেন, কে উম আবার বলবে। এ মাত্র দামিনী নিজের চোখে দেখেই দে~ দেখে এলো যে। আপনাকে কৌতূহলী হয়ে দামিনীর পরিচয় জিজ্ঞেস করতে হবে। তখন হয়ত জানতে পারবেন যে পুকুরঘাটে সেই অবাস্তব করুণা নয়ন মেয়েটি আপনার প্রাণরসিক বন্ধুটিরই জ্ঞাতীস্থানীয়া, সেই সঙ্গে আরো শুনবেন যে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মত তাদের ওখানেই উম হয়েছে। যে ভগ্নস্তূপে গতরাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করছিল দিনে আলোয় তার আপনাকে উম উম অত্যন্ত পীড়িত করবে। রাত্রির মায়া বরং সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত~ এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। এইটি দামিনীদের বাড়ি। জেনে উম আমি~ উম আপনি অবাক হবেন। এই বাড়িটির একটি ঘর আপনাদের হয়ত আহারের ব্যবস্থা হয়েছে। আর এই জন্য যতসামান্য

করেও আপনার চোখ~ ও চোখে পড়বে। এই পরিত্যাক্ত বিস্মৃত জনহীন লোকালয়ে সমস্ত মৌণ বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে। আপনি সবকিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতল~ অতলয়তায় নিমগ্ন। একদিন যেন সে এই ধবংসস্তূপে যেন ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল এত উদ্বিগ্ন হয়ে উঠতে আপনিও দেখবেন। উপরতলার কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাছে ডাকছে। দামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে। প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরো গভীর হয়ে উঠেছে মনে হবে। সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে। খাওয়া শেষ করে আপনার তখন একটু বিশ্রাম করতে পারেন। অত্যন্ত দ্বিধাভরে কয়েকবার ইতঃস্তত করে জেন~ যেন একটু মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে, একটু এখানে শুনে যাও মণিটা। মণিটা উম আপনার সেই প্রাণরসিক বন্ধু। তিনি দরজার পাশে গিয়ে দাঁড়াবার পর্যায়ে আলাপটুকু হবে উম তা এমন ময় যে আপনারা শুনতে পাবেন না। শুনবেন যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছে। মা এতো কিছুতেই শুনছেন না। তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলব। মণি একটু বিরক্তির স্বরে বলবে, ওর সেই খেয়াল এখনো নিরঞ্জন এসেছে, ভাবছেন বুঝি। হ্যাঁ কেবলই বলছেন, সে নিশ্চয়ই এসেছে। শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না, আমি জানি। তাকে ডেকে দে, কেন তুই আমার কাছেই লুকোচ্ছিস? কি যে আমি করব ভেবে পাচ্ছি না। অন্ধ হয়ে যাবার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে, কোনো কথা বুঝালে বুঝেন না। ধৈর্যের মাথা খুড়ে এমন কাণ্ড করেন যে, তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে উম উঠে। হু এ তো বড় মুশকিল দেখছি।

ভারতে ঘটছে এমন কিছু অপরাধ সম্পর্কে আলোচনা। ব্রিটিশ রাজ্যের সময়থেকে ভারতের অপরাধ রেকর্ড করা হয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রনালয় ভারত MHA থেকে পাওয়া ব্যাপক পরিসংখ্যান সহ National crime record bureau NCRB এর অধীনে বার্ষিক সংকলন করে ছয় শুন্য নয় ছয় তিন এক শুন্য তিন অপরাধ নথি নথি ভুক্ত করা হয়েছে। যার মধ্যে তিন ছয় ছয় তিন তিন ছয় শুন্য তিন ভারতীয় দন্ডবিধি IPC অপরাধ এবং দুই চার তিন দুই নয় পাচ শুন্য তিন বিশেষ এবং স্থানীয় আইন SLL অপরাধ জড়িত ছিলো। এটি দুহাজার কুড়ি সালে ছয় ছয় শুন্য এক দুই আট এক অপরাধের থেকে সাত point six five percent বার্ষিক হ্রাস অপরাধের হার প্রতি এক শুন্য শুন্য শুন্য শুন্য শুন্য জনে দুহাজার কুড়ি সালে চারশো সাতাশি দশমিক আট থেকে দুহাজার একুশ সালে চারশো পয়তাল্লিশ দশমিক নয়ে কমেছে। কিন্তু এখনো দুহাজার উনিশ সালে তিন আট পাচ দশমিক পাচ এর থেকে উল্লেখযোগ্য ভাবে বেশি। দুহাজার একুশ সালে মানব দেহ কে প্রভাবিত করে অপরাধের অবদান ত্রিশ percent সম্পত্তির বিরুদ্ধে অপরাধের অবদান কুড়ি দশমিক আট percent পাওয়া গেছে। এবং বিবিধ IPC অপরাধের অবদান সমস্ত স্বীকৃতিযোগ্য IPC অপরাধের উনত্রিশ দশমিক সাত Percent দুহাজার একুশ সালে তার হার প্রতি এক শূন্য শূন্য শূন্য শূন্য শূন্য জানে দুই দশমিক এক। অপহরণের হাড় প্রতি এক শূন্য শূন্য শূন্য শূন্য শূন্য জনে সাত দশমিক চার এবং প্রতি এক শূন্য শূন্য শূন্য শূন্য শূন্য জানে ধর্ষণের হার ছিল চার দশমিক আট জাতী সংঘের মতে দুহাজার সতের থেকে শীর্ষের নিচে ছিল এবং মূলত অপরিবর্তিত ছিল এশিয়া এবং ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ দেশের তুলনায় বেশি অধিকাংশ দেশের তুলনায় কম আফ্রিকা যদিও এর বিশাল জনসংখ্যার কারণে সংখ্যাগত ভাবে সর্বোচ্চ দেশগুলির মধ্যে একটি তদন্ত হাড়ের গণনা police কর্তৃক তদন্তের জন্য উপলব্ধ মোট মামলার শতাংশ হিসাবে নিষ্পত্তি করা

চৌষট্টি দশমিক নয় Percent অভিযোগের হাড় সব ক্ষেত্রে হিসাবে গণনা করা হয়। যেখানে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল তদন্তের পরে নিষ্পত্তি করা মোট মামলা শতাংশ হিসাবে দুহাজার একুশ সালে ভারতে IPC অপরাধের chart sheet হারছিল বাহাত্তর দশমিক তিন percent আদালত কর্তৃক দোষী সাব্যস্ত আসামী মোট মামলা শতকরা হিসাবে যেখানে বিচার সম্পন্ন হয়েছে দুহাজার একুশ সালে ভারতে IPC অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার হার ছিল ছাপ্পান্ন দশমিক zero percent দুহাজার একুশ সালে একান্ন হাজার পাঁচশ চল্লিশ টি হত্যাকাণ্ড police এর দ্বারা তদন্তাধীন ছিল যার মধ্যে ছাব্বিশ হাজার তিনশ বিরাশি টি অভিযোগ পরিণত হয়েছিল সর সর্বস্বান্ত হয়েছে এবং ছেচল্লিশ হাজার একশ সাতাশ টি ধর্ষণ Police এর তদন্তাধীন ছিল এবং যার মধ্যে ছাব্বিশ হাজার একশ চৌষট্টি অভিযুক্ত হয়েছিল দুহাজার একুশ সালে দুই চার আট সাত তিন এক sick full আদালতে বিচারাধীন ছিল যার মধ্যে চার হাজার তিনশ চার জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল আর এক আট পাঁচ আট তিন ছয় জনের বিচার চলছে ধর্ষণ আদালতে যার মধ্যে তিন হাজার তিনশ আটষট্টি জনকে সাজা দেওয়া হয়েছে দুহাজার একুশ সালে হত্যার জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর হওয়ার হার ছিল বিয়ল্লিস দশমিক চার এবং ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হওয়ার হার ছিল আঠাশ দশমিক ছয় নারী নির্যাতন সম্পর্কে কিছু তথ্য Police Record ভারতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের উচ্চ ঘটনা দেখায় ভারতের মহিলাদের বিরুদ্ধে যৌনতা হামলা সাধারণ হয়ে উঠেছে বিশাল জনসংখ জনসংখ্যা থাকা সত্ত্বেও ভারতে যৌন নিপীড়ন পরিসংখ্যানগতভাবে অস্বাভাবিক NCRB অনুসারে দু হাজার আঠেরো সালের হিসাবে মহিলাদের বিরুদ্ধে বেশিরভাগ অপরাধ স্বামী বা তার আত্মীয়দের দ্বারা নিষ্ঠুরতার অধীনে record করা হয়েছে একত্রিশ দশমিক নয় Percent তারপরে তার শালীনতাকে আঘাত করার উদ্দেশ্যে মহিলাদের উপরে হামলা সাতাশ দশমিক ছয় percent অপহরণ এবং

আটারো সালে ছিল আটান্ন দশমিক আট যেখানে দু হাজার সতের সালে তা ছিল সাতান্ন দশমিক নয়। ভারতে ধর্ষণের ঘটনা সম্পর্কে কিছু তথ্য ভারতের ধর্ষণকে রাধাকুমার ভারতে মহিলাদের বিরুদ্ধে সবচেয়ে সাধারণ অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। সরকারি সূত্র এবং তথ্য জানিয়েছে উনিশ নব্বই থেকে দু হাজার আট সালের মধ্যে ভারতের ধর্ষণের ঘটনা দ্বিগুণ হয়েছে। দু হাজার তের সালে ইতিমধ্যেই একটি ঊর্ধ্বমুখী বক্ররেখায় থাকাকালীন হঠাৎ করেই বেড়েছে ধর্ষণের ঘটনা ঘটনা সাধারণত ভারতে Covid nineteen মহামারী চলাকালীন ধর্ষণের ঘটনা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছিল দু হাজার আঠেরো সালের হিসাবে এটি মহিলাদের বিরুদ্ধে চতুর্থ সর্বাধিক সাধারণ অপরাধ ছিল সবচেয়ে সাধারণ অপরাধ ছিল ধর্ষণ নিবঞ্জিত মামলার সংখ্যা দু হাজার সতের সালে বত্রিশ হাজার পাঁচশ উনষাট থেকে বেড়ে তেত্রিশ হাজার তিনশ ছাপ্পান্ন হয়েছে এর মধ্যে একত্রিশ হাজার তিন কুড়িটি ক্ষেত্রে তিরানব্বই Percent একজন অপরাধী ছিলেন যিনি শিকারের পরিচিত ছিলেন। যে সব রাজ্যে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশ সকল ক্ষেত্রে পাঁচ হাজার চারশ তেতাল্লিশ পাঁচ হাজার চারশ তেত্রিশ বা ষোল দশমিক তিন Percent রাজস্থান চার হাজার তিনশো পনছান্ন বা তের Percent উত্তরপ্রদেশ তিন হাজার নশো

ছত্রিশগড় দু হাজার একানব্বই বা ছয় Percent দু হাজার আঠেরো সালে জাতীয় গড় ধর্ষণের হার প্রতি এক Zero Zero zero zero zero জনসংখ্যা ছিল পাঁচ দশমিক দুই যা আগের বছরের মতোই। তামিলনাড়ু zero দশমিক নয় নাগাল্যান্ড one point zero এবং বিহারে one point one ধর্ষণের হার সবচেয়ে কম এবং ছত্রিশগড়ে চোদ্দ দশমিক সাত ধর্ষণের হার সবচেয়ে বেশি ভারতের যৌতুক প্রথা সম্পর্কে কিছু তথ্য। ভারতের নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে যৌতুক একটি বড় অবদান হিসেবে বিবেচিত হয় যার মধ্যে কিছু অপরাধের মধ্যে রয়েছে শারীরিক সহিংসতা মানসিক নির্যাতন এবং বড়ও মেয়েদের হত্যাসহ যৌতুক যৌতুকের জন্য বেশিরভাগ মৃত্যু ঘটে যখন যুবতী নারীরা হয়রানি ও নির্যাতনের শিকার হয় সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে এসব আত্মহত্যা বেশিরভাগই ফাঁসি বিষ খেয়ে বা আগুন লাগিয়ে কখনো কখনো নারীর আগুন লাগানো হয় একে বলা হয় Bride পোড়ানো, এবং

আট হাজার দুইশ তেত্রিশ টি ঘটনা ছিল ভারতের প্রতি এক শূন্য শূন্য শূন্য শূন্য শূন্য নারী যৌতুকের কারণে বার্ষিক one point four মৃত্যু ঘটে, দু হাজার বার সালে ভারতজুড়ে যৌতুকের মৃত্যুর আট হাজার দুইশ তেত্রিশ টি ঘটনা ছিল কোন অপরাধ নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত হত্যা বর্জ্য দাসত্ব জনসংখ্যার নির্বাসন বা জোরপূর্বক স্থানান্তর কারাবাস নির্যাতন যৌন সহিংসতা একটি শনাক্ত যোগ্য গোষ্ঠীর মধ্যে নিপীড়ন ব্যক্তিদের জোরপূর্বক গুম করা বর্ণবাদের অপরাধ অনুরোধ চরিত্রের অন্যান্য অমানবিক কাজ ইচ্ছাকৃত ভাবে বড় কষ্ট বা শরীরে বা মানসিক বা শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুতর আঘাতের কারণ ভারতে বিভিন্ন ধরনের crime এবং বিভিন্ন ধরনের আলোচনা আমরা করছিলাম যেখানে বিভিন্ন ধরনের মানুষকে থেনস্থা করা হয়, এখন আমরা বলব cyber নিরাপত্তা সম্পর্কে কিছু তথ্য cyber নিরাপত্তা হলো internet সংযুক্ত system যেমন Hardware software এবং cyber হুমকি থেকে data সুরক্ষা data centre এবং অন্যান্য computerized computerized system এর অনুমোদিত Access থেকে রক্ষা করার জন্য ব্যক্তি এবং উদ্যোগগুলি অনুশীলন টি ব্যবহার করে একটি শক্তিশালী cyber নিরাপত্তা কৌশল একটি সংস্থার বা ব্যবহারকারী system এবং সংবেদনশীল Data access পরিবর্তন মুছে ফেলা ধ্বংস করা প্রতিরোধ করে একটি শক্তিশালী একটি সঞ্চালন বা চাঁদাবাজির জন্য design করা দূষিত আক্রমণের বিরুদ্ধে ভালো নিরাপত্তা ভঙ্গি প্রদান করে cyber নিরাপত্তা এছাড়াও system বা device কার্যকরিতা নিষ্ক্রিয় বা

Enterprise ব্যবহারকারী devise এবং program র ক্রমবর্ধমান সংখ্যার সাথে সাথে data র বর্ধিত প্রলয় যার বেশিরভাগই সংবেদনশীল বা

সমস্যাটিকে আরও বাড়িয়ে তোলে, cyber নিরাপত্তার উপাদানগুলি কি কি এবং এটি কি কিভাবে কাজ করে এ বিষয়ে কিছু তথ্য cyber security silk এ বিভিন্ন অংশ ভাগ করা যেতে পারে, যার সমন্বয়ে একটি প্রতিষ্ঠানের মধ্যে cyber security program সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ এই বিভাগের নিম্নলিখিত অন্তর্ভুক্ত Application নিরাপত্তা তথ্য বা data নিরাপত্তা network নিরাপত্তা দুর্যোগ পুনরুদ্ধার বা ব্যবসায়িক ধারাবাহিকতা পরিকল্পনা operational নিরাপত্তা rack নিরাপত্তা গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তা শারীরিক নিরাপত্তা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 প্রতিষ্ঠানগুলি নিবেদিত ছিল যদিও কম পরিস্থিতি পরিচিত হুমকি গুলি সুরক্ষিত ছিল না এটি আর যথেষ্ট কৌশল নয় পরিবর্তনশীল নিরাপত্তা ঝুঁকির সাথে তাল মিলিয়ে চলছে আরও সক্রিয় এবং অভিযোজিত পদ্ধতির প্রয়োজন বেশ কয়েকটি নেত্রী স্থানীয় cyber

পরিচিত এবং অজানা হুমকির বিরুদ্ধে সুরক্ষার জন্য এটি একটি ঝুঁকি মূল্যায়ন কাঠামোর অংশ হিসেবে অবিস্তীর্ণ পর্যবেক্ষণ ব্যবহার করে real time মূল্যায়ন গ্রহণের সুপারিশ করে, cyber নিরাপত্তার কি কি সুবিধা আছে সে বিষয় কিছু তথ্য cyber নিরাপত্তার অনুশীলন বা বাস্তবায়ন এবং বজায় রাখার সুবিধার মধ্যে রয়েছে cyber আক্রমণ এবং data লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবসা সুরক্ষা data এবং network এর জন্য নিরাপত্তা অনুমোদিত ব্যবহারকারী Access প্রতিরোধ একটি লঙ্ঘনের পরে পুনরিত পুনরুদ্ধারের সময় উন্নত শেষ ব্যবহারকারী এবং শেষ Point ডিভাইস এর জন্য নিরাপত্তা নিয়ন্ত্রক সমজিত ব্যবসা ধারাবাহিকতা বিকাশকারী অংশীদার গ্রাহক Cheque holder এবং কর্মচারীদের জন্য উন্নত company র খ্যাতি এবং বিশ্বাস সাইবার নিরাপত্তা হুমকি বিভিন্ন ধরনের সে বিষয়ে কিছু তথ্য নতুন প্রযুক্তি নিরাপত্তা প্রবণতা এবং কুণ্ঠি বুদ্ধিমত্তার সাথে তাল মিলিয়ে চলা একটি challenging কাজ cyber হুমকি থেকে তথ্য এবং অন্যান্য সম্পদ রক্ষা করতে এটি প্রয়োজনীয় যা অনেকগুলি রূপ নেয়, cyber হুমকির প্রকারের মধ্যে রয়েছে malware malware হল এক ধরনের ক্ষতিকারক software যাতে যে কোনো file বা program ব্যবহার করে computer ব্যবহারকারীর ক্ষতি করা যায়, বিভিন্ন ধরনের malware এর মধ্যে রয়েছে warm virus trojan trojan এবং spywareram ransomware এর মধ্যে ram ransomware এর হলো ransomware হলো

decrypt বা unlock করার জন্য অর্থ প্রদানের দাবি করে, সামাজিক প্রকৌশল একটি আক্রমণ যা মানুষের মিথস্ক্রিয়ার উপর নির্ভর করে এটি সাধারণত সুরক্ষিত সমবেদনশীল তথ্য পেতে ব্যবহার করি দের নিরাপত্তা পদ্ধতি ভঙ্গ করতে প্ররোচিত করে Fishing হলো সামাজিক প্রকৌশলের একটি রূপ যেখানে প্রতারণামূলক email বা text message পাঠানো হয় যা দেখে মনে হয় তারা সম্মানিত বা পরিচিত উৎস থেকে এসেছে, প্রায়শই এলোমেলো আক্রমণ এই বার্তাগুলোর উদ্দেশ্য credit card বা login তথ্যের মতো সংবেদনশীল data চুরি করা, Fear Fishing হলো এক ধরনের Fishing যা একজন ব্যবহারকারী প্রতিষ্ঠান বা ব্যবসা কে লক্ষ্য করে অভ্যন্তরীণ হুমকি হল নিরাপত্তা লঙ্ঘন বা মানুষের সৃষ্ট ক্ষতি উদাহরণ স্বরূপ কর্মচারী ঠিকাদার বা গ্রাহক অভ্যন্তরীণ হুমকি দূষিত বা প্রকৃতির বেপরোয়া হতে পারে distributed denial of service DDOS আক্রমণ হলো সেইগুলি যেখানে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 সংযোগের অনুরোধ বা Packet এর সাথে লক্ষ্যকে প্লাবিত করে আক্রমণকারীরা system কে ধীর করে দিতে পারে, বা এটিকে বিপর্যস্ত করতে পারে এটি ব্যবহার করা থেকে বৈধ traffic প্রতিরোধ করতে পারে Advance Advancepercip perceptance এর app হলো দীর্ঘ মেয়াদী লক্ষ্যবস্তু আক্রমণ সেখানে একজন আক্রমণকারী একটি Network এ অনুপ্রবেশ করে এবং data চুরি করার লক্ষ্যে

একজন আক্রমণকারী দুই পক্ষের মধ্যে বার্তা গুলিকে আটকায় এবং relay করে যারা বিশ্বাস করে যে তারা একে অপরের সাথে যোগাযোগ করছে অন্যান্য সাধারণ আক্রমণের মধ্যে রয়েছে brodix drive by download আক্রমণ season kit mal malvertising fishing শংসাপত্র traffic আক্রমণ cross site scripting XXF আক্রমণ sql injection আক্রমণ ব্যবসায়িক email App BIC এবং শূন্য দিনের শোষণ শীঘ্র cyber নিরাপত্তা চ্যালেঞ্জ কি কি সে সম্পর্কে কিছু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

বর্ধিত Entry Point যেমন Internet of think IOT এর আবির্ভাব এবং ক্রমবর্ধমান আক্রমণের সৃষ্টি Network এবং Devise গুলিকে সুরক্ষিত করার প্রয়োজনীয়তা বাড়িয়ে তোলে মূল challenge গুলি যেগুলিকে ক্রমাগত মোকাবিলা করতে হবে তার মধ্যে রয়েছে ক্রমবর্ধমান হুমকি Data বন্যা, cyber নিরাপত্তার সচেতনতা প্রশিক্ষণ কর্মীর ঘাটতি এবং দক্ষতার ফাঁক এবং সরবরাহ freeze এবং তৃতীয় পক্ষের ঝুঁকি বিত বিবর্তিত হুমকি cyber নিরাপত্তা সবচেয়ে সমস্যা যুক্ত উপাদান গুলির মধ্যে একটি হলো

গড়ে ওঠে নতুন পথ থেকে আক্রমণে এই ক্রমাগত পরিবর্তন এবং অগ্রগতি সাথে তাল মিলিয়ে চলা সেই সাথে তাদের বিরুদ্ধে সুরক্ষার জন্য অনুশীলন গুলি update করা challenging হতে পারে তথ্য বন্যা ছাড়াও সংস্থাগুলি তাদের এক বা একাধিক পরিষেবা ব্যবহার করে করে এমন ব্যক্তিদের উপর প্রচুর সম্ভাব্য data সংগ্রহ করতে পারে আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে একটি cyber অপরাধীর সম্ভাবনা যে ব্যক্তি ব্যক্তিগতভাবে শনাক্ত যোগ্য তথ্য CII চুরি করতে চায় তা অন্য উদ্বেগের বিষয় উদাহরণ স্বরূপ Cloud এ CII সঞ্চয় করে এমন একটি সংস্থা যার software আক্রমণের শিকার হতে পারে সংগঠনগুলো তা করা উচিত একটি মেঘ লঙ্ঘন প্রতিরোধ করতে তারা কি করতে পারে cyber নিরাপত্তা সচেতনতা প্রশিক্ষণ cyber security program গুলি কেউ শেষ ব্যবহারকারীর ব্যবহারকারীর শিক্ষাকে সম্মোধন করা উচিত কর্মচারীরা ঘটনাক্রমে তাদের Laptop বা mobile devise এ কর্মক্ষেত্রে হুমকি বা দুর্বলতা আনতে পারে একইভাবে তারা অনিরাপদ ভাবে কাজ করতে পারে উদাহরণস্বরূপ link গুলিতে click করা বা Fishing Email গুলি থেকে সংযুক্তি গুলি download করা cyber security তে কিভাবে Automation ব্যবহার করা হয় সেই সম্পর্কে কিছু তথ্য cyber হুমকি ক্রমবর্ধমান সংখ্যা এবং পরিশেলি তথা থেকে company গুলিকে সুরক্ষিত করার জন্য automation একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এবং উচ্চ volume data screen সহ এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা Ai Machine Learning ব্যবহার করে তিনটি প্রধান বিভাগে cyber নিরাপত্তা উন্নত করতে সাহায্য করতে পারে কুণ্ঠি শনাক্তকরণ ai platform গুলি data বিশ্লেষণ করতে পারে এবং পরিচিতি হুমকি সনাক্ত করতে পারে সেই সাথে নতুন হুমকির পূর্বাভাস দিতে পারে, হুমকির প্রতিক্রিয়া ai platform গুলির সুরক্ষা গুলি তৈরি করে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করে মানুষের বৃদ্ধি নিরাপত্তা পেশাদাররা প্রায় সতর্কতা এবং পুনরাবৃত্তি মূলক কাজ গুলির সাথে overload হয় Ai স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে কর্মঝুঁকির alarm trizin করে এবং বড় data বিশ্লেষণ করে এবং সতর্কতা গুলি আরো পুনরাবৃত্তিমূলক কাজগুলিকে স্বয়ংক্রিয় করে ক্লান্তি দূর করতে সাহায্য করতে পারে মানুষ আরো পরিসীলিত কাজের জন্য মুক্ত করে cyber নিরাপত্তায় career এর সুযোগ সম্পর্কে কিছু তথ্য যেহেতু cyber হুমকি হুমকির land কে প্রসারিত করছে এবং নতুন হুমকির উদ্ভব হচ্ছে যেমন IOC হুমকি ব্যক্তিকে cyber নিরাপত্তা সচেতনতা এবং